মনেহচ্ছে আশ্রমটির রং কিছু হলুদ এবং আশ্রমের সামনে কয়েকজন ভদ্রমহিলা তা দাঁড়িয়ে রয়েছেন যারা একই রকমের জামা কাপড় একই রঙের জামা কাপড়--

এই বিল্ডিংটির অনেকগুলো রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে যেখান থেকে ভেতরে যাওয়ার এবং বাইরে আসার--

এখানে দেখতে পাওয়া যাচ্ছে দুটো লোক রাস্তা পরিমাপ করছে।

এখানে একটি গেট সাজানো রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের লাইটিং করা রয়েছে এবং মাথার উপর দিকটা ফুল দিয়ে সজ্জিত করা রয়ে--

এবং তিনি সিঁড়ির উপর দাঁড়িয়ে সেই দৃশ্য কিন্তু দেখ --

এই ছবিটিতে একটি দশকর্মা ভান্ডার এর ছবি দেখতে পাওয়া যাচ্ছে দশকর্মা ভান্ডার এর যে সমস্ত খাতা কিনতে পাওয়া যায় সেই খাতাগুলো সামনে রয়েছে এবং পেছন দিকটায় রয়ে--

এখানে একটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে ছবিটি রয়েছে একটা ছেলের এবং মেয়ের এবং তার চারিধারে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে।